এই চিত্রে বা এই নিজে দেখা যাচ্ছে একটি সুন্দর সকালের ছবি এবং এবং এই সিনারী টি বা প্রকৃতি টা মানুষের মনে আকর্ষণ করছে।

রাস্তা গ্রাম বাংলার রাস্তা খুব গ্রামীণ রাস্তা ।

ঝাড়গ্রাম জেলা সবলা মেলা দু হাজার একুশ।